ভবনে কিছু লেখা আছে সুদ্রা গভমেন্ট হাই স্কুল কোচবিহার।

ভবনটি দ্বিতলা বিশিষ্ট ভবনটির রঙ সাদা ও নীল।

টেবিল -এর ওপারেও দুটি চেয়ার দেখা যাচ্ছে এবং টেবিল -এ বিভিন্ন কাগজপত্রও সাজানো আছে।

সামনে একটি ব্যাড রয়েছে সম্ভবত এখানে রোগী দেখা হয়।

দোকানটির গ্যালারিতে তাকে বিভিন্ন ঔষধ সাজানো আছে।

ভিতরে দুটি চেয়ার দেখা যাচ্ছে ও বসার জন্য একটি বেঞ্চ রয়ছে।

এটি সম্ভব্য একটি বাথরুম ফিটিংস শোরুম ।

প্রতিটি লেনে টোল বুথ বা গেট রয়েছে।

দোকানের সাজসজ্জা বেশ সুন্দর লাল সাদা রঙের তাকগুলোতে বিভিন্ন দুদ্ধজাত খাদ্যপণ্য সাজানো আছে।

এখানে আমূল ব্যান্ডের দুধ মাখন ও ইত্যাদি পণ্য দেখা যাচ্ছে।

দুজন ব্যক্তি মাছের বাক্স উবিয়ে নামাচ্ছে।

ছবিটিতে একটি এস_বি_আই ব্যাংকের বহিঃদৃশ্য দেখানো হয়েছে যেখানে বাইরে প্রচুর লোকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটি বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে যেখানে একটি কয়েকটি বাইক পার্কিং করা আছে।

দোকানের দেয়ালে কাচ লাগানো আছে কাচে প্রতিফলন হচ্ছে।

প্রবেশদ্বারটি গ্রীলের তৈরি খোলা অবস্থায় রয়েছে।

দোকানটি টিনের ছাউনিযুক্ত এবং সামনের অংশ খোলা।

ব্যাকগ্রাউন্ডে নথিপত্রের তাক এবং গ্লাস আফ্রিত একটি অফিস রুম দেখা যাচ্ছে।

সামনে ব্যাগ ও বিছানো আছে কম্বল।

ছবিতে বহুতলা বিশিষ্ট ভবন দেখা যাচ্ছে।

রাস্তায় দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ও আরেকজন মহিলা দেখা যাচ্ছে দূরে।

এই ছবিটিতে একটি গ্যারেজের বহির্দৃশ্য দেখানো হয়েছে।

আশেপাশে কিছু সুবারি গাস দেখা যাচ্ছে।

ছবিটিতে কোন করিডরের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে প্রচুর লোকের সমাগম রয়েছে।

এই ছবিটিতে কোনো বাজারের দৃশ্য দেখানো হয়েছে যেখানে সাধারণত ফুল ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয় পূজার সামগ্রী।

ছবিটিতে একটি স্টেশনের দৃশ্য দেখানো হয়েছে।

ছবিতে একটি ব্যাংকের শাখার সামনের দৃশ্য দেখানো হয়েছে।

ব্যাঙ্ক টির বাপাশে একটি গ্রিলের এর দরজা বন্ধ অবস্থায় আছে।